উক্ত ছবিটিতে আমরা একটা ভিড় বহুল রাস্তা ডাকতেপাচ্ছি যে রাস্তার ধারে একজন মোবাইল কানে নিয়ে হেটে হেটে যা--

উক্ত ছবিটিতে আমরা মাছের দোকান দেখতে পাচ্ছি যেখানে দুটি মানুষ মিলে কিছু মাছের আঁশ ছাড়াচ্ছে। ।

দূরে আমরা আকাশ দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে বাড়ির ছাওয়া পড়েছে ।

এই ছবিটিতে আমরা জঙ্গলের প্রবেশ পথ দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে সাজানো এই প্রবেশ পথ।